এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড়ো একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ির গেট দেখা যাচ্ছে।

চারিদিকে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে নিচে টাইলস লাগানো রয়েছে।

এই সবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ব্লক দিয়ে রাস্তা বানানো হয়েসে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড়ো একটি রাস্তা দেখা যাচ্ছে।

নীল আকাশ দেখা যাচ্ছে আকাশের মধ্যে ম্যাঘ দেখা যাচ্ছে।

অনেকগুলা ইস্টুডেন্ট দেখা যাচ্ছে কয়েকটি অটো গাড়ি দেখা যাচ্ছে।

এই সবিটির মইদ্যে আমি দ্যাখতে পাচ্ছি যে এখানে একটি টাইল সের দুকান দেখা যাচ্ছে দুকানের মইদ্যে কাউন্টারে দুটি কম্পিউটার দেহা যাচ্চে কয়েকটি চেয়ার দেহা যাচ্চে একটি ফ্যান দেহা যাচ্চে ।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি পার্ক দেখা যাচ্ছে পার্কের মধ্যে ছুটো একটি ঘর দেখা যাচ্ছে ঘরের উপরে টিন লাগানো রয়েসে।

নীচে লাল রঙ্গের কার্পেট লাগানো রয়েসে।

অনেকগুলা ফুলগাছ দেখা যাচ্ছে চারিদিকে অনেকগুলা গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মইধ্যে অনেকগুলা পোস্টার লাগানো রয়েছে নিচে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

দোকানের বাইরে স্প্রাইটের বোতল দেখা যাচ্ছে একটি পেঁয়াজের বস্তা দেখা যাচ্ছে।

রাস্তার মইধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

একটি মেশিনের ভিতরে ফ্যানের ডাকনা দেখা যাচ্ছে।

একটি পোস্টার লাগানো রয়েসে একটি ইলেকট্রিক খুঁটা দেখা যাচ্ছে একটি বাঁশের খুঁটা দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

কয়েকটি পোস্টার লাগানো রয়েসে পাশে একটি বড়ো বিল্ডিং দেহা যাচ্ছে।

একটি ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজে গিয়ে একটি ঘর দেখা যাচ্ছে ঘরের নীচে ইস্কিন লাগানো রয়েছে।

অনেকগুলা বেলুন লাগানো রয়েছে কয়েকটি প্যান দেখা যাচ্ছে।

উপরে বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে চারিদিকে গাসপালা দেখা যাচ্ছে।

দুটি প্লেইটের মধ্যে হলুদ রঙ্গের মিষ্টি দেখা যাচ্ছে একটি মোমবাতি জ্বালানো রয়েসে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্লাস রুম দেখা যাচ্ছে ক্লাস রুমের মধ্যে অনেকগুলা চিয়াআর ডেক্স ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

অনেক প্যাকেট দেখা যাচ্ছে কয়েকটা ডিবা দেখা যাচ্ছে একটি পাল্লা দেখা যাচ্ছে।

কয়েকটা একটা বাইক দেখা যাচ্ছে লোকজন সাড়ি বেঁধে আছে।

একজন লোকের হাতে কয়েকটা বই দেখা যাচ্ছে।

একটি আল্টো গাড়ির সামোনের ডাফনা উঠানো রয়েছে।

একটি বাইক দেহা যাচ্চে চারিদিকে অনেকগুলা গর দেহা যাচ্ছে।

এই ছবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি পাহাড়ের নীচে অনেক বড়ো পাথর পাথর কেটে কেটে অনেক সুন্দর একটি ছবি তৈরি করা হইসে।

চাইরটি দুকানের মইধ্যে দুটি দুকানের সাটারে র রং সবুজ রংগের দুইটি দুকানের শাটারে র রং কালো রংগের।

উপরে কয়েকটি লাইট লাগানো রয়েছে।